পাশে মেশিন আছে। এখানে ঠিকঠাক করা হয় মোটরসাইকেল ।

যেখানে মাঝখানে অনেক লোক দাঁড়িয়ে আছে ওপরে খোলা আকাশ চারি সাইড এ অনেক গাছ আছে পাশে একটা মহিলা দাঁড়িয়ে আছে।

পশে বেরিকেট দিয়ে একটা গাছে র জায়গা আছে। উপরে আকাশ কিছু টা দেখা যাচ্ছে।

এটি একটি ফাস্ট ফুড -এর দোকান। যেখানে একটি লোক দেখিয়ে দিচ্ছে এই কেক -টি আমাকে দাও ।

এটা হল হাই রোড -এর পাশে একটা বড় বিল্ডিং দেখা যাচ্ছে। অনেক মানুষজন --

পতাকার পিছনে কিছু লাইট আছে খুব সুন্দর জায়গা হেবি-ই সুন্দর তোমরা দেখতে পা--